এখানে একটি ফ্রিজ-জ দেখা যাচ্ছে ফ্রিজের ওপরে --

ডিসাইনটি সবুজ কালার দিয়ে করা। এই সাইডে একটি সবুজ কালারের গেট দেখা যাচ্ছে যেটি সম্পূর্ণ বন্ধ এবং কিছু গাছ দেখা যাচ্ছে ।

এখানে কিছু হরিণকে দেখা যাচ্ছে। যারা কাটা তারের ওইপাশে রয়েছে।

ওওও এ পাশে রয়েছে একটি ছাউনি দেওয়া জায়গা। যার তলা একটি বাইক রাখা রয়েছে ।

ফুল রয়েছে রজনীগন্ধা স্টিক রয়েছেগোলাপ রয়েছে রেড কালার - এরইয়েলো ফুল রয়েছে ।

যেখানে বানানো রয়েছে সেখানে প্রচুর ঘাস রয়েছে পেছনে কিছু কলাগাছ দেখা যাচ্ছে। এই সাইড -এ কিছু লতানো গাছ ও রয়েছে ।

পুকুরের চার সাইড প্রচুর গাছ রয়েছে নারকেল গাছ রয়েছে সূর্য অস্ত যাচ্ছে এবং নারকেল গাছগুলির ছায়া পুকুরের জলে পড়েছে।

বাচ্চা কাচ্চাদের দেখা যাচ্ছে যাদের প্রত্যেকেরই ক্যাপ রয়েছে এবং দূরে একটি ছাউনি দেওয়া--

টাওয়ার -টি বসানো একটি পাঁচিলের ওইপাশে। পাঁচিলের এইদিকে --

এবং একটি রাস্তা দেখা যাচ্ছে। এই সাইড এ ব্যারিকেড করা রয়েছে। এই সাইড - এ প্রচুর ঘাস রয়েছে।

ভদ্রমহিলা সালোয়ার পরেছেন তাদের পেছনে একটি হোয়াইট কালারের চেয়ার রয়েছে এ .সি. রয়েছে সিলিং একটি লাইট রয়েছে এই সাইড একটি বক্স রয়েছে।

এখানে একটু জঙ্গল টাইপের জায়গা দেখা যাচ্ছে একটি গাছ দেখা যাচ্ছে যেখানে-এ--

এখানে বৌদ্ধধর্মাবলম্বীদের কিছু ঠাকুর রাখা রয়েছে। কিছু লামাদের ছবি দেওয়া আছে । এবং গৌতম বুদ্ধ বসে আছেন।